নদীর জল দেখা যাচ্ছে। নদীর পাশে একটা ভুস্থল দেখা যাচ্ছে। জমি আছে অনেক গুলো বড়ো বড়ো গাছ আছে।

ঘরের মতো আছে রংগুলো নীল আছে এছাড়াও অনেক কিছু আছে--

প্যা-অ্যা-ড এছাড়া ব্যাগ রয়েছে বাসন মাজার জিনিস রয়েছে। ভিতরে একটা দোকানদার বসে রয়েছে। এটা পাড়ার মধ্যে একটা দোকান --

ঐ জন্য একজন রেইন কোট ও পরে রয়েছে। এছাড়া প্রচন্ড জ্যাম লেগে রয়েছে চারিদিকে।

এটা এমন একটি জায়গা যেখানে নির্মাণ কাজ চলছে অনেকগুলো সিওবাধা রয়েছে নিশ্চই কোনো বড়ো একটি বিল্ডিং উঠবে।

এটি বিশেষ করে একটি ফাঁকা জায়গা মনে হচ্ছে। এখনো সেভাবে কাজ শুরু হয়নি।

লাল রং রয়েছে দূরে কিছু মানুষ রয়েছে যারা যাচ্ছেন --

এটা একটা পাহাড়ের উপর থেকে তোলা ছবি যেখানে নিচের দিকের জমি গুলো দেখা যাচ্ছে--

ছোট ছোট জঙ্গল ও রয়েছে সামনে একটা পাথর পরে রয়েছে--

এটা কোনো একটা অনুষ্ঠানের জায়গা যেখানে নিশ্চই কোনো একটি অনুষ্ঠান করা হবে --

এছাড়া চারদিকটা খুব সুন্দর ফুল এবং নানারকম লাইটিং দিয়ে সাজানো হয়েছে সামনে কিছু টব ও রয়েছে।

এখানে একটি লোক দাঁড়িয়ে রয়েছে এছাড়া পাশে একটি ছোট ষ্টল রয়েছে।

এটা একটা ফুড ষ্টল যেখানে ঘুগনি বিক্রি করা হচ্ছে--

এটি একটি এ.টি.এম. মেশিন । যেখান থেকে এ. টি. এম -এর দ্বারা টাকা তোলা হয়--

এটি একটি খেলার মাঠ। যেটি বিশাল বড়ো আকারের ।

এছাড়া সামনে একটি বুলেরো দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে একটি অটো -ও দাঁড়িয়ে রয়েছে--

একজন ছেলে সেই ব্রিজ থেকে জলে যাওয়ার জন্য লাফ দিয়েছে--

এছাড়া সামনে আরো দুটি ব্রিজ রয়েছে। একটি ব্রিজ এ ট্রেন ও যাচ্ছে।

এটি একটি জনবহুল জায়গা রাস্তার মধ্যে পড়ে।

এই গাছগুলো দেখে মনে হচ্ছে আমের গাছ এবং এই ছবিটি মূলত দপুরের দিকে তোলা হয়েছে।

পাশাপাশি মনে হয় দুটো এ.টি.এম. রয়েছে। এ.টি.এম. গুলো খোলা রয়েছে।

কানাড়া ব্যাঙ্ক -এর পোস্টার টি নীল রঙের রয়েছে।

তার মাথায় সিং রয়েছে তার গলায় দড়ি পোড়ানো রয়েছে এছাড়াও একটি লাল রঙের দড়ি পোড়ানো রয়েছে।

যেখানে একটি বোর্ড রয়েছে এছাড়াও সামনের দিকে অনেকগুলো--

ব্রেঞ্চি রয়েছে। এছাড়া দেওয়ালে একটি জানলা রয়েছে। জানলা দিয়ে ভিতরে আলো প্রবেশ করছে --

অনেকগুলো লোক চারপাশের মাঠকে ঘেরাও করে বসে রয়েছে। তারা বসে --

এটি মাতৃ মঙ্গল নার্সিং হোম এর ছবি--

এটি একটি নৃত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। যেখানে প্রচুর জিনিস রয়েছে।

ঘরের সামনের দিকে রাস্তা রয়েছে রাস্তাতে প্রচুর গাড়ি বাস --

ছোট ছোট গাড়ি বড়ো বড়ো গাড়ি এছাড়াও প্রচুর গাছ রয়েছে ।

এছাড়া আশেপাশে অনেক গাছ রয়েছে। এছাড়াও অনেক ছোট ছোট ফুলের গাছ ও রয়েছে।

এটি একটি পার্ক -এর ছবি। যেখানে খেলার জন্য নানা রকমের জিনিস সেট করা হয়েছে।

এটি একটি ফাঁকা রাস্তার ছবি রাস্তার দুপাশে প্রচুর জঙ্গল রয়েছে--

আশেপাশে ছোট ছোট বিল্ডিং রয়েছে। বাথটাব -টা যে তৈরী করা হচ্ছে সে তার মধ্যে একটি লোক রয়েছে--

এটি একটি নদীর ধারের ছবি। যেখানে সামনের দিকে প্রচুর গাছ রয়েছে।

তাদের মোবাইলে তুলে নিচ্ছেন ।

এই ছবিটি মূলত সন্ধ্যার দিকে তোলা হয়েছে।

এটি একটি লন্ড্রি দোকান যার নাম নিউ পুস্প লন্ড্রি ।

ব্যাঙ্ক অফ বরোদা -এর ব্যাঙ্ক রয়েছে। নিচের দিকে শ্যাম স্টিল এর--

এটি একটি কোচিন সেন্টার -এর ছবি যার নাম গীতাঞ্জলি কোচিন সেন্টার ।

ভিতর দিকে কেও একজন চুল কাটছে।

এছাড়াও অনেক গুলি বেলুন লাগা রয়েছে যা দেখে মনে হয় দোকানটি নতুন --

এটি একটি ট্রেন স্টেশন -এর ভেতরকার ছবি।

যেখানে তেরো সাতান্ন নাম্বার লেখা রয়েছে। কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে--

প্রচুর মানুষের সমাগম রয়েছে এখানে।